আহ তো এই জিনিসগুলো যদি আমরা maintain করি প্রাথমিক হম যে details গুলো থাকে আমাদের সাধারনত doctor রা এটাও বলেন যে সবসময় মনে খেয়ে ঘুমিয়ে পড়া এটা কিন্তু উচিত নয়। খেয়ে এক দুঘন্ট rest করে তারপর ঘুমানো উচিত। তো আমি যদি দশটার দিকে খেয়ে নেই এক ঘন্টা আমি যদি একটু time দি তারপর এগরোটার দিকে যদি ঘুমাই আশা করছি আমদের শরীরে অতোটা সমস্যা দেখা দিবে না তো এক্ষেত্রে এটা তো যেমন আমার মতো হ্যা বলো

সবজিপাতি তারপর তোমার ফলমূল প্রচুর পরিমাণে তো যেটা মানে গ্রীষ্মকালে তো তোমার উম অতটা সবজি পাতির ইয়েটা থাকেনা দেখবে আর শীতকালে তোমার যেকোনো মানে প্রচুর রকমের মানে শাক মানে বিভিন্ন রকমের শাকগু শাক পাওয়া যায়, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, বিভিন্ন রকমের ফল মারে শীতকাল খুব বেশি শীতকালে যেমন ঠান্ডার ইয়েতে যেমন শরীরটা একটু শুষ্ক করে দেয় weather টা যেমন weather এর আর্দ্রতা যেমন শুষ্ক থাকে কিন্তু তেমনি এই যে খাবার দাবার এই যে vegetable থেকে আরম্ভ করে সকাল থেকে আরম্ভ করে একটা chart বানানো হয় যে আজকে আমার এই chart এ আমাকে খাবারটা খেতে হবে বা এই ফলটা আমাকে খেতে হবে আর প্রত্যেকে যদি এ একটু উহ মানে ঠিক মানে তোমার সূর্য ডোবার আগের মধ্যে প্রত্যেকদিন যদি এ মানে একটু করে ফল যদি খায় তাহলেও তোমার দেখবে শরীরে কিন্তু ঐ immunity power বলো সবটা থেকে তার balance থেকে যাচ্ছে তাহলে কি হবে তোমার আর সেরকম আহ যখনই আমাদের immunity power টা তোমার একটু আহ level টা আমরা high করে ফেলতে পারবো তখনই তোমার এই শরীর খারাপ টাও হবে না weather এর ফলে যে শরীরে যে একটা balance টা আমরা হারিয়ে ফেলছি হম এখন কি শুধু weather টা না weather এর ফলে তো তোমার আমাদের যে পরিবেশ নানা রকমের উম জীবানুর ইয়েটা যে বেড়ে গেছে সেটাও তো একটা দেখতে হবে তো তার জন্য তোমাকে যদি আমরা ঠিকমত খাওয়া দাওয়াটা করি, ঠিক মত ব্যায়াম করি ঠিক মত আহ মানে ঘুম মানে আহ সবটাই আমরা ঠিক time by time করতে থাকি তাহলে দেখবে আমাদের আহ শরীরের স্বাথ্যটাও ঠিক থাকবে এবং আহ মানসিক যে একটা পরিবর্তন সেটাও ঠিক চলে আসবে আর মন যদি সবসময় দেখবে সুস্থ থাকে automatic তোমার সবটাই সমস্তটাই সুন্দর হবে এবং তুমিও আহ যখন সুস্থ থাকবে তুমি অন্যজনকেও সুস্থ থাকতে বাধ্য করবে যে তুমি এইভাবে চল এইভাবে কর এই খাবারটা খাও এখন ঠান্ডা লাগছে তুমি এ এখন এই গরম জিনিস পর আহ কি তোমার এখন গরম লাগছে এ হুট তাড়াতাড়ি করে তুমি এখন fan টা চালিও না মানি এই রকমভাবে নিজেদেরকে একটুখানি নিজেদেরকে ও কে ঠিক করে নিজের brain খাটিয়ে নিজেকে ঠিকমতন করে চলতে হবে তাহলেই দেখবে আমরা অসুস্থ হবো না বা আহ

হয়ত হয়ত বাইরের থেকে এসে হঠাৎ করে পাখা চালানো এটা কিন্তু আমরা করি বাইরের থেকে হয়ত অফিস থেকে আসা বা বাজার থেকে এসে আমরা পাখাটা হট করে চালিয়ে দিলাম সেই সময় হয়ত মা আমাদেরকে বলছেন বা বাড়ির গার্জিয়ান বলছেন যে পাখাটা চালিও না সেটা আমাদের কাছে খারাপ লাগছে যে না আমরা বাইরের থেকে আসলাম এতো গরমের মধ্যে but আমাকে পাখা চালাতে বারণ করছে actually উদ্দেশ্য উনাদের এটাই যে হয়ত বাইরের থেকে এসছো ঘাম আছে গায়ে তারপর ফঠাৎ করে পাখা দিলে ঘামটা গায়ে শুকিয়ে যাবে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক actually এই জিনিস গুলো হচ্ছে আমাদের সাথে কিন্তু আমরা যেহেতু এই কথাগুলোকে গ্রাহ্য করি না যারজন্যে আমাদের নিজেদের suffer হতে হয় এইযে খাওয়া দাওয়া গুলো যেমন আমরা বাড়িতেই কিন্তু সমস্ত প্ৰটিন জাতীয় খাবার পাওয়া যায় আর দেখবেন normally বাড়িতে যারা থাকেন তারা বলেন যে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বাইরের দিকে রোদের দিকে একটু যেতে বা রোদে বসতে but আমরা এখনকার সময়ে ভাবি কি না রোদে গেলে হয়ত আমাদের গায়ের কালার change হয়ে যাবে কিন্তু actually তা না রোদে গেলে কিন্তু আমাদের ভিটামিন সি যে থাকে সেটা আমরা পাই ভিটামিন সি বা ই এই জাতীয় যে থাকে সেগুলো আমরা রোদ থেকে পাই যেটা সাধারণত বাড়ির guardian বা মা সাধারণত আমাদের বলেন যে একটু রোদে যেতে but আমরা যেহেতু মর্ডান হতে হয়ে এসছি তাই আমাদের মনে হয় না এটা রোদে গেলে আমাদের শরীরের কালো হয়ে যাবে হম তো সেক্ষেত্রে আমাদের তখন এটা খারাপ লাগে যে না এটা করা উচিৎ নয় তাও আমাদেরকে জোর করে করাচ্ছেন তো actually যদি আমরা বাড়ির পরামর্শ মেনে চলি বা আমরা যদি একটু aged person এর যে কথা গুলো বলেন তাদের কথা যদি আমরা মেনে চলি আশা করি না যে আমাদের সমস্যা খুব একটা দেখা দিবে আর যেমন এটা আমার সাথেই হয়েছে যে আমার একটু কাশি হচ্ছিলো একটু গলা ব্যাথা হচ্ছিলো তো আমার বাড়িতে যিনি আছেন আমার ঠাকুমা উনি বললেন যে একটু আদা নুন আদা খেতে আর একটু gurgle করতে সত্যি আমি নুন আদা খাওয়াতে আর gurgle করাতে আমার গলা ব্যাথা আর কাশিটা কিন্তু বন্ধ হয়ে গেলো আর যদি আমি এটা না নি শুনতাম তাহলে আমার মনে হতো না doctor এর কাছে যাই একটা সিরাপ কিছু নিয়ে আসি তারপর হয়তো ঠিক হবে but আমার হয়ত সামান্য দুটাকা waste করাতে আদা use করাতে আমার শরীরটা ঠিক হয়ে গেলো কারণ এই সমস্ত জিনিস এইযে আমরা যত রকম ওষুধ পাতি খাচ্ছি সেটা কিন্তু আমাদের এই জড়িবুটি থেকেই আসে সেটা আমাদের প্রাথমিক সেটা যদি আমাদের একটু কারো knowledge থাকে তার থেকে অবশ্যই জেনে নেয়া উচিৎ বা বাড়িতে যে সমস্ত গাইড করা হয় এটা মনে হয় নিলে আশা করিনা এতটা সমস্যা হবে আর শরীরের পিছনে এত extra খরচাও হবে বলে এবার কিছু কিছু সময় থাকে যে এই ছোট ছোট ক্ষেত্রে আমাদের এই কাজ গুলো করেনা একটু major হয়ে গেছে অনেক দিন কাশি হচ্ছে থামছেনা বা জ্বর এসছে থামছেনা তখন আমাদের doctor এর কাছে যেতে হবে আর এটা আমাদের সবার কাছে এখন available আছে যে হয়তো কারও হয়তো খুব শরীর খারাপ হয়েছে সে একটা pain killer নিয়ে নিল গায়ে হাত পায়ে আছে pain killer নিল হম জ্বর এসছে এই calpo জাতীয় ঔষধ এই সমস্ত ঔষধ গুলো সবার বাড়িতে এখন available থাকে but আমাকে দেখতে হবে যে আমি আমার সহ্য মাফিক নিতে পারছি কিনা হঠাৎ একটু মাথা গরম হয়ে গেলো আমি ঔষধ খেয়ে নেবো জ্বর এসছে বলে তা নয় হতে পারে অনেক সময় যে temperature এর জন্য আমাদের একটু high temperature হয়ে যায় তো সেটা একটু time দিতে হবে তারপর medicine নেওয়াটা উচিত কারণ যত medicine আমি নেবো আমার শরীরটা ততটাই খারাপ হবে হ্যা আমার কিছু সময়ের জন্য শরীরটা ঠিক দিয়ে দিবে যেমন জ্বরটা কমে গেল হম but আমার যে একটা limit থাকে আমি যে শরীরে continue যদি আজকে ব্যথার ঔষধ কালকে মাথা যন্ত্রণার ঔষধ এভাবে খেতে থাকি তাহলে শরীর যে engine টা আছে সেটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে আর এটা সাধারণত doctor রাও বলেন যে ব্যথা জাতীয় কোন ঔষধ খুব একটা খেতে না কারণ ওতে kidney যে আছে kidney তে impact করে তো সেক্ষেত্রে আমাদের একটু maintain করা প্রয়োজন যে আমরা বাড়ির জিনিসটা বা প্রাকৃতিক জিনিসের উপরে একটু ভরসা করি

কারণ এখন আমাদের আজকেই যেমন আমার সাথে হয়েছে আমার ভাইপোর একটু শরীর খারাপ হওয়ার কারণে আমি ওকে doctor এর কাছে নিয়ে যাই হম তো ওখান থেকে doctor দেখে দেন হম উনারা বললেন যে জ্বর যেহেতু আজকে এসছে তুমি চাইলে একটু wait করে যেতে পারতে কালকে পর্যন্ত কারণ হম বাচ্চাটা একটু ভয় পেয়েছিল যার জন্য ওর জ্বরটা এসছে তো আমরা ভাবলাম না যেহেতু জ্বরটা এসছে একটু doctor কে দেখিয়ে নেওয়া উচিত but উনারা বললেন যে ভয় পেয়েছে তার জন্যে হয়ত এসছে এক দু ঘন্টা পরে জ্বরটা নেমে যাবে তো সেক্ষেত্রে এগুলো যেমন আমাদের এক একটা পরামর্শ থাকে হম তুমি যেমন আমাকে কিছু suggest করলে বা আমি তোমাকে কিছু বললাম এইযে আমাদের দুজনের কথোপকথন হলো তাতে আমরা অনেকটা জানতে পারলাম তো এরকম যদি আমারা একটু অ friend circle এর মধ্যে হম discuss করি হঠাৎ করে নিজের থেকে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার discuss করে নেওয়াটা মনে হয় ভালো হয় যে আমার হয়ত জ্বর এসছে আমি কি করবো আমাকে একটা ঔষধ বলতো? বা আমি বাড়িতে যদি কোন ঔষধ থাকে সেখান থেকে খেলে কি হবে এই জাতীয় জিনিসগুলো কারণ এগুলো আমাদের

হম অবশ্যই সবার সা সবায় কিছু আলোচনা করে নিলে ভালো হয় খারাপ তো হবেনা আর উম সত্যি কথা বলতে আমরা আমরা সেই পুরোনো দিনের ইয়েতেই ফিরে আসছি কারণ কি দেখো আ মা ঠাকুমা দাদু দিদা এরা যে ওই টুটকি টাটকা যে কাজ গুলো করেত না সেই জিনিস টাই কিন্তু ফের আবার ফিরে আসছে কারণ ওই গুলোই তোমার আর এতো একদম ঔষধ এই allopathy ঔষধ তুমি যত খাবে তত তো শরীরে side effect তো আছেই

অবশ্যই যদি তুমি চাও আর এমনই আমি recent করিয়েছি তো আমার মনে হলো একবার তোমাকে inform করে রাখি আর তুমি যদি চাও যে এই এই insurance গুলো ভালো কোনো details দেখতে চাও তাহলে দেখবে এখন online এ অনেক রকম details দেয় তো যেই রকম তোমার মনে হবে হ্যা সাতশ আটশ টাকাও কম বেশি মনে হচ্ছে আরও কম নেবো সেরকমও তুমি plan পেয়ে যাবে

আমরা ভেবে রাখতে হবে আর বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রেতো ত্রিশ পেরিয়ে যাওয়া মানে নানান রকম হ্যা সমস্যা দেখা দেয় হ্যা তো ঠিক আছে সে বিষয়ে আমি তোমাকে যে details গুলো বলছিলাম সেটা আমি হ্যা তোমাকে চাইলে অ্যা message ও করে দিব তুমি চাইলে একবার দেখে নিতে পারো আর আরেকটা জিনিস যেটা আমার মনে হলো যে সব বাড়িতে একটা family doctor থাকেন কারণ এই family doctor হচ্ছেন এমনই যে আমার হয়তো বাবা ঠাকুর দা কেও উনি দেখেছেন এখন আমাকেও দেখছেন আমার next generation কেও হয়তো দেখবেন হ্যা হ্যা যদি উনি continue stay করেন তো same next generation কে দেখবেন তো উনাদের কাছে যে আমাদের বিষয়ে অভিজ্ঞতা থাকে সেটা সবচেয়ে বেশি ভালো অভিজ্ঞতা থাকে তো বাইরে কোন doctor এর কাছে দেখানোর আগে একবার উনার সাথে হ্যা discuss করে নেওয়াটা আমার মনে হয় ভালো হয় হ্যা তো সেক্ষেত্রে আজ অনেক দিন পরে তোমার সাথে কথা হলো ভালো লাগলো তো এই বিষয়ে যদি কোন রকম পরবর্তিতে discuss করার প্রয়োজন হয় আমি পুনরায় আবার একবার call করবো ঠিক আছে হ্যা হ্যা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আচ্ছা বিষয় বায়ু দূষণ মানুষের হাতেই যেন ঝলসে উঠেছে মানুষের মৃত্যু বান নিজেই সে করতে চলেছে নিজের ধ্বংস সাধন নইলে কেন আজ শোনা যায় সভ্যতার নাভিশ্বাস সর্বং সাহা পৃথিবী যেন আজ হারিয়ে ফেলেছে তার শক্তি সীমা নিজের সর্ব গ্রাশি ক্ষুধা মেটাতে মানুষ আজ নিয়ে নিচ্ছে পৃথিবীতে এতে কার হচ্ছে সর্বনাশ কার ভবিষ্যৎ হয়ে পড়ছে বিপন্ন আজ যে পৃথিবীর হাজারো সমস্যার মধ্যে যেটা সব চাইতে বড়ো সমস্যা সেটাই হচ্ছে পরিবেশ দূষণ প্রাকৃতিক পরিবেশ আজ যে ছিন্নমস্তা রূপ ধারণ করতে চলেছে তার মুলি হচ্ছে বায়ু দূষণ প্রাণিজগতে প্রাণ ধরণের জন্য প্রয়োজন বায়ু জল ও খাদ্য ছাড়া মানুষ দু চার দিন বেঁচে থাকতে পারে কিন্তু বায়ু অর্থাৎ বাতাস ছাড়া মানুষ বা প্রাণী

বায়ু দূষিত হলে অক্সিজেনের পরিমাণ কমে যায় আর তার সঙ্গে আনুষাঙ্গিক দূষিত গ্যাস

সেই অরণ্যই আজ ধ্বংসের মুখে মানুষ একদিন প্রয়োজনে তাগিদে অরণ্য কেটে বসতি স্থাপন করেছিল আর আজ তাদের আগ্রাসী মনোভাবের জন্য অরণ্য ছেদন করেছে যান্ত্রিক সভ্যতায় কলকারখানার ধোঁয়া অপরিচ্ছন্ন শহরের ধুলাবালি রাস্তার ধারে চালানো কয়লার ইত্যাদি বাতাসকে গড়ে তুলেছে বিষাক্ত ফলে আবহাওয়ার তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে তো চলেছে এছাড়াও দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন অকালে বৃষ্টি ঘূর্ণিঝড় বিভিন্ন বায়ু দূষণের এক একটা অভিশাপ এই দূষিত বায়ু নিঃশ্বাসকে নষ্ট করে ফুসফুসকে দুটো জীর্ণ করে দিচ্ছে ফলে মানুষ এখন শ্বাস রোগে এবং ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রোগে

বিশ্ব সংস্থা অর্থাৎ WHOreport এ বলেছে এই বিশ্বে প্রায় তিরানব্বী শতাংশ মানুষ বায়ু দূষণের সমস্যায় ভুগছেন ফলে তারা শ্বাস নিচ্ছেন খারাপ বায়ুতে আর এই কারণে তাদের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় দেড় বছর করে

তিরাশি microcon cubic meter এই কারণে দেশের প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারান বিশ্বের মানচিত্রের দিকে তাকালে

থেকে এগিয়ে রয়েছে নর ওয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো এমনকি ঋতু বন্ধের পর মহিলাদের শরীর থেকে অস্বাভাবিক হারে হাড় ক্ষয় হয়ে যাওয়ার নেপথে রয়েছে বাতাসে বাড়তে থাকা দূষণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের mailman school of public health এর প্রকৃতির গুরুত্ব মানুষকে স্মরণ করিয়ে দেয় যে প্রতি বছর বিশ্ব জুড়ে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এই দিনটি পালনের মাধ্যমে পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা হয় আমরা প্রত্যেকেই জানি যে পরিবেশের ধ্বংসের সাথে প্রাণী জগতের ধ্বংস জড়িয়ে আছে তাই প্রাণ বাঁচাতে চাইলে পরিবেশ বাঁচানো খুবই প্রয়োজন পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের আজ সবচেয়ে বড়ো চিন্তার কারণ হলো global warming global warming হলো greenhouse effect এর সরাসরি প্রভাব যার ফলে বায়ুমণ্ডলের co two অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে এগুলো বেশিরভাগই শিল্পের মাধ্যমে উৎপাদিত হয় আমরা তো জানি মানুষের জীবনযাত্রা প্রতিনিয়তই আধুনিকতার ছোঁয়ায় বেড়ে উঠেছে তাই আধুনিক জগৎকে আরো আধুনিকতা দিতে মানুষ ক্রমশাই অগ্রসর যার ফলে বায়ু দূষণ ও বেড়েই চলেছে বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যা বায়ু দূষণের দিকে আরোই ঠেলে নিয়ে চলেছে আমাদের এই পরিবেশকে global warming এর আরেকটি হলো জলবায়ু পরিবর্তন যে হরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিক জল বায়ু চক্রের মধ্যে ব্যাঘাত ঘটছে এই জলবায়ু পরিবর্তনের কারণে মরু অঞ্চলের হিমবাহ ও বরফ স্তর গোলে যাচ্ছে ফলে বন্যা দেখা দিচ্ছে এবং সমুদ্রর স্তরও বৃদ্ধি পাচ্ছে শিল্পনাঞ্চল বিদ্যুৎ কেন্দ্র বয়লার জ্বালানি এদের বিভিন্ন যানবাহন থেকে নির্গত gas গুলি অত্যান্ত বিষাক্ত প্রকৃতির হয় কলকারখানা যানবাহন থেকে বাতাসে সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড নির্গত হয় বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মাত্রা বেরেই চলেছে ফলে জলীয় বাস্পর সঙ্গে বিক্রিয়ার সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রেট অ্যাসিড উৎপন্ন করে জলের সঙ্গে ওই অ্যাসিড মিশে বৃষ্টির মাধ্যমে নেমে এলে তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলছি আর এই অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের যে বিভিন্ন ভারতবর্ষের যে সৌধ স্থান রয়েছে যেমন আগ্রা ফোর্ট তাজমহল এই সৌধ স্থান গুলি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে এই অ্যাসিড বৃষ্টির ফলে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরণের রোগ সৃষ্টি হচ্ছে যেমন চর্মরোগ একটি বিশেষ রোগ যা প্রায়ই আজকে বর্তমানে মানুষের মধ্যে দেখা দেয়

আমরা প্রায়ই দেখেছি শীতের সকালে চারিদিক কেমন সাদা হয়ে থাকে আগে হয়তো প্রকৃতিতে এত দূষণ ছিল না তাই তাকে আমরা কুয়াশা বলতাম কিন্তু এখন যা হয় তাকেবলি ধোঁয়াশা ধোঁয়াশা বা smoke সাধারণত দুই ধরনের হয় talpura smog এবং photochemical smoke উভয়ই পরিবেশ এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর মূলত অনেক শিল্পে কয়লা ব্যবহারের কারণে talpura smog এর উৎপত্তি হয় মেরু অঞ্চলের বরফ বো গলে যাওয়া এবং সমুদ্রের স্তর বাড়ার সাথে সাথে অনেক প্রাণী প্রজাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন স্রোতের পরিবর্তন সমুদ্রে তাপমাত্রার পরিবর্তন পরিযায়ী চক্রের পরিবর্তন বোন জঙ্গল ধ্বংস এসব কারণে আজ অনেক প্রাণী অজানা পরিবেশে খাদ্যের সন্ধানে যেতে বাধ্য হচ্ছে এমনকি অনেক বন্য প্রজাতির আচরণে ভারসাম্যহীনতাও লক্ষ্য করা যাচ্ছে ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে তো যাই ওজোন স্তর ক্ষয়ের ফলে অতিবেগুনি রশ্মি পরিবেশে ছড়িয়ে পড়ছে এবং সরাসরি ত্বকের উপর প্রভাব সৃষ্টি করছে

ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক হল skin cancer যদি এই সবকিছুর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব গুলি পরিবেশ ধ্বংসের দিক টিকে আরো প্রশস্ত করে তুলবে তাই আমাদের ছোট্ট পদক্ষেপ পরিবেশকে অনেকটাই রক্ষা করতে পারে বায়ু দূষণ কমাতে আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি যেমন electrical সরঞ্জাম কম ব্যবহার করতে পারি এর মাধ্যমে বিদ্যুৎ শক্তিও বাঁচানো যাবে যতদূর সম্ভব light fanTVfridgeAC আমরা বন্ধ করে রাখতে পারি আর আমরা যখন উন্নত উন্নতির চরম শিখায় পৌঁছে গেছি তখন আমরা প্রাকৃতিক

ক্ষতি হয় না অনেকটাই কমে যায় এছাড়া কাঠের উনুনের ব্যবহার আমরা বন্ধ করতে পারি কারণ কাঠ থেকে নির্গত ধোঁয়া বায়ুর সাথে মিছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে দিনে দিনে আমরা জানি গাড়ির সংখ্যা প্রায় বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে মানুষের জীবনযাত্রা উন্নত হচ্ছে ফলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে কোনভাবেই কোনো যানবাহন ছাড়া চলতে পারি না তার ফলে দূষণও বেড়ে চলেছে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুর সঙ্গে মিশে দূষণ বাড়িয়ে তুলেছে তাই যানবাহনের ব্যবহার যতটা কম করা যায় ততটাই ভালো আর এই দূষণ নিয়ন্ত্রণ করতে আমরা এমন কিছু যানবাহন ব্যবহার করতে পারি যা আমাদের দুজনকে কমাতে পারে যেমন সাইকেল বা চাকা জাতীয় এমন যেকোনো যানবাহন যাতে তেল petrol এই জাতীয় জিনিস না ব্যবহার করা হয় ফলে পরিবেশে দূষণ কমতে পারে global warming ও বায়ু দূষণের কারণে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে ফলে গাছপালা প্রাণী জগতের উপর খাড়া প্রভাব পড়ছে তাই বাস্তুতন্ত্রকে সুস্থ রাখার বিষয়েও আমরা জোর দিতে পারি আমরা বৃক্ষ ছেদন না করে বৃক্ষরোপণ এবং বনো সৃজনের দিকে নজর দিতে পারি যাতে আমাদের বৃক্ষের সংখ্যা বৃদ্ধি পায় এবং আমাদের অক্সিজেনের অভাব যাতে কেটে যায় নির্বিচারে গাছ কাটা রোধ করা উচিত এবং বনজঙ্গল ধ্বংস করা থেকে রোধ করা উচিত বাড়িঘর পরিষ্কার রাখতে chemical জাতীয় সামগ্রী ব্যবহার আমরা কমাতে পারি পরিবর্তে ঘরোয়া জিনিস আমরা ব্যবহার করতে পারি আগেকার দিনের মানুষজন chemical এর ব্যবহার কিন্তু এতটাও জানতো না তারা কিন্তু তবুও কীটনাশক বা বিভিন্ন পতঙ্গ থেকে বেঁচে জীবন যাপন করেছিল তাই আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে এই chemical ব্যবহার করা কমে যায় বাড়িতে মাকড়সা টিকটিকি মশা আরশোলা বা পোকামাকড় মারার জন্য chemical যুক্ত spray এর পরিবর্তে ঘরোয়া উপায়ে তৈরী সামগ্রী ব্যবহার করতে পারি plastic এর bottle বালতি কাঁচের জিনিস খবরের কাগজ ফেলে না দিয়ে সেগুলো পুনর ব্যবহারযোগ্য করে তুলতে পারি ফলে আবর্জনীয়ও কমে এবং দূষণও কমে plastic এর ব্যবহার যত কমানো যায় ততো পরিবেশ দূষণ কমানো যায় কারণে এই plastic কোন ভাবেই আমাদের মাটির সাথে মিশে যায় না এবং এই plastic খেয়ে বিভিন্ন জবজীবজন্তু মারা যায় এবং

যেখানে সেখানে আমরা যেমন ময়লা আবর্জনা এগুলো ফেলা বন্ধ করতে পারি এবং নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলতে পারি তবে আমাদের উচিত আবর্জনা কিভাবে কমানো যায় সেই দিকে নজর রাখা যেমন শাকসবজির খোসা এগুলোকে আমরা স্যার হিসেবে ব্যবহার করতে পারি ফলে যেখানে সেখানে ফেলতে হয় না এবং আবর্জনাও কমে যায় এছাড়া plastic এর ব্যবহার কমিয়ে আমরা এমন কিছু জিনিস ব্যবহার করতে পারি যাতে সেগুলো ফেলে না দিতে হয় এবং বারংবার তাকে ব্যবহার করতে পারি এই ভাবেই আমরা বায়ু দূষণকে কমাতে পারি এবং বায়ু দূষণকে কমালে আমরা সুস্থভাবে জীবন যাপন করতে পারি

yeah hi হ্য়াঁ বলো, হম তারপর হ্যাঁ কেমন আছো

আচ্ছা আচ্ছা। তুমি কলকাতা থিকে আছো?

আচ্ছা হাওড়া? না না, বেহালা। আচ্ছা বেহালা। হু আর তুমি? আমি হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা। তুমি কি এখন Job করছো কোথায়? হ্য়াঁ হ্য়াঁ, আমি Job করছি।

CS তুমি CS আছো? হাঁ CS আছো তুমি? না না

আচ্ছা। হম তুমি কি করো? আমি তো college এ আছি। আচ্ছা আচ্ছা। হম কোন college এ পড়ছো?

যাদবপুর university?

mechanical Mechanical Engineer আমি আমি B. Tec করে ছিলাম Pailan College থেকে। আহ ইয়ে আচ্ছা তোমার IT Information Technology ছিলো আমার। আচ্ছা আচ্ছা। কোথায় এই college টা? না জোকা, জোকার কাছে।

হ্য়াঁ হ্য়াঁ জোকা। বল মানে তোমার placement টা হয়ে গেছে না? হম

cooking cooking ভালো লাগে? cooking

cooking তো you know i can hardly cook actually মানে আহ cooking আমি এত ভালো পারি না, হ্যাঁ এমনি pasta উম পারি but হম you know chapathi rice এই সব পারি না।

আচ্ছা আচ্ছা। আর তুমি কি বলছিলে? আগে আহ Okay তালে college শেষ হল নাকি তাহলে তুমি বলছিলে ফিরছিলে। ফিরছিলে কোথেকে? না এখনি এখনি college এ গেছি। twelve হয়েছে আমার। না মানে কি, হম বলছিলে না বাইরে আছি। ও আমি? না না হম হম college এর জন্য না, আমার friend দের সাথে ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, হাঁ, আচ্ছা আর সব আহ দিয়ে আর বলো তারপর।

ওই তোমার placement টা ভালো লেগেছিল, ওই College এ? না আমাদের Placement ওতটা ভালো হয়নি যে placement officer ছিল তাকে তো সবাই খুব, হ্যাঁ, মানে ইয়ে করতো মানে সত্যি এত কিছু কাজ বাজ করতো না ও। হম তাই জন্যে। তোমাদের কিরকম হয়? তোমাদের তো ভালোই হয় placement. আমাদের তো average package twenty two lacs